মেয়ের হাতে একটি পতাকা দেখা যাচ্ছে।

এখানে একটি দোকান দেখা যাচ্ছে।

শেলফগুলিতে অনেক জিনিস দেখা যাচ্ছে।

ঘরটির দেওয়ালে অনেকগুলি ওয়ালম্যাট লাগানো আছে।

রাস্তাটির পাশে একটি দোকান দেখা যাচ্ছে দোকানটির সামনে একটি স্কুটি দেখা যাচ্ছে।

দোকানটির সামনে একটি তাক রাখা আসে দেখা যাচ্ছে।

এখানে একটি দুকান দেখা যাচ্ছে।

একটি ব্লু কালারের দুটি রেড কালারের--

এখানে একটি জলাশয় দেখা যাচ্চে।

রিসর্টটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে।

এখানে একটি খাট দেখা যাচ্ছে।

দোকানটির সামনে অনেক মানুষ দেখা যাচ্ছে।

এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে।

এখানে একটি ঘর দেখা যাচ্চে ঘরটির ভিতরে বক্সযুক্ত একটি টেবিল দেখা যাচ্চে।